লোকজন রিক্সার উপরে--

এবং তারই সাথে লাল রঙের একটা গোলাপ ফুলও আছে।

এই ছবিতে সরু একটা পাকা রাস্তা দেখা যাচ্ছে।

এখানে আমরা রাস্তার এক সাইডে কিছু দোকান দেখতে পাচ্ছি।

দোকানের সামনেই একটা সুজুকি এর গাড়ি রাখা রয়েছে।

এখানে রাস্তার পাশে একটা পেট্রোল পাম্প দেখা যাচ্ছে।

এবং উপরে ব্যানারে ল্যাখা আছে বার্ডিলাল ।

এবং বিল্ডিং -টার ছাদে লাল রঙের কালার করানো হয়েছে।

এটা একটা দন্ত চিকিৎসকের চেম্বার ।

এটা একটা বিউটি পার্লারে তোলা ছবি।

ঝর্নার জল নীচে বয়ে চলেছে এবং চারিদিকে জঙ্গল।

এবং এটা পিঙ্ক কালারের রং করা রয়েছে।

একজন লোককে দেখা যাচ্ছে কার ওয়াশের কর্মচারী উনি।

এবং জিমের মধ্যে চারজন যুবককে দেখতে পাওয়া যাচ্ছে।

বিল্ডিংটি দোতলা স্কুল ।